সামনে কিছু ঝাউগাস নারিকেল গাছ দেখা যাইতাসে।

ব্যালকনি র মধ্যে একখা একটা চেয়ার লাগানো আছে।

বাজারের পিছনে কিছু বিল্ডিং দেখতেসি।

সামনে একটা ল্যাম্প পোস্ট লাগা দুইটা ল্যাম্প পোস্ট লাগানো আছে।

একানে অনেকগুলি শিশু খেলাধুলা করতেসে।

লোকটি বুলু কালারের সাত পরসে ।

দিঘির পাড়ে একটা চেয়ার লাগানো আছে।

এখানে এটা মাছ চাষের একটা ডিগি ।

দূরে দেখা যাইতেছে কিছু না সুপারি গাছ।

বিরিয়ানির দোকানে চার ছয়টা পেলেট দেখতে পাইতেসি।

একজনের হাতে আংটি পরে আছে।

আমি একটি চা বাগান দেখতেসি চা বাগানের সামনে একটা খাল আছে।

দূরে অনেকগুলি ছোট ছোট গাছ দেখতেসি।

নদীর এই সাইড -এ একটা পাকা বান্ধ দেওয়া আছে।

সামনে দুইটা আব ব বালতি রাখা আছে।

চারদিকে কী সাইড -এ কিছু খাওয়ার জিনিস রাখা আছে।

আমি একটা বিয়ে বাড়ি দেখতেসি।

বিয়ের জন্য একটা ছেলে দাঁড়িয়ে আছে।

আমি একটি বাইক ধোয়ার গ্যারাজ দেখতাসি।

রেস্টুরেন্নের -এর ভিতরে অনেক লোক খাইতাসে।

একজন উম কিছু লোক বেলাক কালারের স্যাকেট পরে আছে।

আমি একটি হিরো কোম্পানি সাইকেলের দোকান দেখতেসি।

আমি একটা অ্যানুয়াল প্রোগ্রামের দে স্টেজ দেখতেসি।

এখানে অনেক ছোট বাচ্চা ছাত্রছাত্রীরা হাতে কিছু নিয়ে যাইতেসে।

ওদের পিছন উম পিছনে একটা বড়ো গাছ দেখতেসি।

দূরে একটা বুলেরো কার দেখতাছি।

একটা লোক পোস্ট ব্যাংক -এর সামনে ঝাঁড় দিতেসে।

একটা বোর্ড দেখতে পাইতাসি বোর্ডের উপরে একটা শিশি রাখা আসে।

পিছনে অনেকগুলি গাছ দেখতেসি।

গাড়িটিতে মেকার গাড়িটি ঠিক করতেসে গাড়িটির ভেতরে জিনিসগুলির কালার ব্ল্যাক ।

লোকটি উম যে মেকার -টি কাজ করেছে একটি কাপড় নিয়ে আসছে।

টোটোর মধ্যে একটা লোক টোটোর নিসে তাকে টোটোর চাবি নিয়ে ফটো তুলতেসে।

প্রাইমারি ইস্কুলটি মডল পাড়া নজরুল হাই স্কুল ।

স্কুলটি চারদিকে পাকাল করে ঘেরাও উপরে টিনে ছাউনি।

দূরে একটা বাড়ি দেখা যাইতেসে।

পিছনে একটা ফ্রিস একটা ছেলে কাউকে কোফি দিতেসে।

সামনে একটা কোফি রাখার একটা মেশিং রাখা আছে।

মাঠের চারদিকে সবুজে ঘেরা।

আমি একটি চা বাগান দেখতেসি।

আমনে একটা ব্যাগ আরেকটা ছাতা দেখতেসি।

রুম -টির কালার হাফ রেড হাফ গ্রিন আর ইয়েলো ।

আমি একটা মিষ্টির দোকান দেখতেছি।

বসার জন্য একটা বেচ-বেঞ্চ আছে।

এটা ইন্ডিয়ার ফ্ল্যাক লাগানো আছে।

আমি একটি ফরেস্ট দেখতেসি।

দুইটা অটো যাওয়া আসা যাইতেসে।

আমি একটা দোকান দেখতেছি দোকানের মধ্যে অনেক জিনিস রাখা আছে।

সামনের জিনিসগুলির প্রোডাক -গুলির নাম পুজা পোডাক ।

সামনে একটা রাস্তা আছে যাওয়ার জন্য রাস্তা আছে।

দূরে একটা কি মন্দির দেখা যাইতাসে।

এখানে সবজির মদ্যে পেঁপে ওগুলা দেখে দেখতে পাইতেসি।